বাড়িটির ভিতরে কিছু বালি কিছু পাথর একটি মই দেখা যাচ্ছে এবং কিছু লোকজনও রয়েছে।

এবং দুটি বাইক দেখা যাচ্ছে রাস্তাটির মধ্যে দিয়ে দুটি লোক হেঁটে যাচ্ছে ।